এটি একটি আঙ্গুরের দোকান যেখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় কালো আঙ্গুর বিক্রি হচ্ছে।

এবং প্রচুর সুন খাবার। কি সুন্দর সুন্দর একসাথে আলোগুলো খুবই সুন্দর লাগছে।

এরা অম আঠা অম যে থেকে শুরু করে এই সমস্ত হার্ডওয়ার -এর জিনিস এখানে আহ পাওয়া যায়।

এবং এই গঙ্গাতে খুব সুন্দর আরতিও হয়।

স্পেশালি এখানে ইংলিশ টাকে উম ইংলিশ পড়া পড়াতে আসে সামনে যে বাড়িটা অনেকে পড়তে এসে--

এবং এখানের মধ্যে একটি অম বোট -ও যাচ্ছে এবং দূরে থেকে দেখা যাচ্ছে কিছু কলকারখানা আছে। কলকারখানা থেকে ধোঁয়া বার হচ্ছে।

এটি একটি হো হোটেল সোম হোটেল নি অম দেখা যাচ্ছে এখানে অনেকগুলি হোটেল । দুটো হোটেল আ--

একটি দিঘিতে একটি ব বোট -ও যাচ্ছে যেখানে যাত্রীরা আহ নদীর এপাড় থেকে ওপাড় হচ্ছে।